মানে, প্রথমে আমি যখন HS দিই তখন আমার ইচ্ছে ছিল না যে আমি polytechnic করব। তো বাড়িতে বাড়িতে plan ছিল। but আমি আমাকে জানায় নি ঠিক আছে যে করব। আমি সেই অনুযায়ী graduation এ ভর্তি হয়ে গেছি। যে graduation করব বলে, তো এক মাস হয়ে গেছিল graduation এর। তো তারপরে বাবা একদিন, মানে আমি ঘুরতে গিয়েছিলাম পিসির বাড়ি। তো ভাই আর আমি দুজন মিলেই বললাম। মানে আমার পিসির ছেড়ে ভাই। দুজন মিলেই বললাম যে, চল যাব ঘুরতে যাব। গিয়ে বলল ঠিক আছে, নিয়ে বাবা বলল তালে, আমি তো ভাবছিলাম তালে, দুজনকেই তালে ভর্তি করে দেবো চল। তো সকাল বেলা যখন বাবা আসে, আমার documents নিয়ে bike নিয়ে তখন ভাই বলছে যে, আমি ভর্তি হব না। এবার বাবা বলছে যে আমি তো sir কে কথা দিয়ে দিয়েছি, যে তোকে ভর্তি করব, তো এক কাজ কর ও হম করছে না করছে বাদ দে তুই কর। ঠিক আছে, নিয়ে তখন আমাকে জোর করে ভর্তি করে দিলো polytechnic এ। নিয়ে ব্যাস একসাথে দুটো college হয়ে গেল। নিয়ে এবার বাবা মাঝ~ খান~ খান করে বলছিল যে আহ graduation টা ছেড়ে দে। তা আমি দেখলাম যে graduation ছেড়ে লাভ নেই। তাহলে আমাকে আবার ওটা করার পর তিন বছর এটাতে আবার, আবার ঢুকতে হবে। তো ভাবলাম যে তালে একটা কাজ করি, দুটো একসঙ্গে চালাই একটু কষ্ট হবে ঠিক হয়ে যাবে। তো তারপরে যখন আহ এদিকে যখন তিন third year চলছিল মানে third sem তখন বাবা আবার একটা কাজে ঢুকিয়ে দিল আমাকে office এ, নিয়ে ব্যাস তারপরে তো আর বলারই নেই, life সেই খিচুড়ির মত একবার এদিকে উল্টাচ্ছে, একবার ওদিকে। বুঝলাম। তো কেন বলনি কেন কাকুকে যে আমি এতটা pressure নিতে পারব না। একটা বার বলে দেখতে পারতে কী বলছে, আশা করি সিনি তোমার দিকটা বুঝতো নিশ্চয়ই। না হলে তো সেটা নয় যে না বুঝবে না। তো হয়তো তোমার polytechnic টাকে ই continue করাতো বা graduation টা polytechnic complete হবার পর করা করাতো। কিন্তু এরকম তো এখন সত্যিই বলতে একটু চাপের ব্যাপার। হ্যাঁ মানে, তাহলে আমি বলেও ছিলাম যে বাবা একসঙ্গে তুমি তো করতে পারো নি। তখন বাবা বলল তালে graduation টা ছেড়ে দে। দেখলাম graduation যদি ছেড়ে দিই তালে আবার আমাকে সেই তিনটে বছর extra লাগবে ঠিক আছে,

হম এই আমার planning ছিল। তারপর job এ ঢুকিয়ে দিল। তো job এ ঢোকার পর আবার বাবাকে এক মাস করার পর বললাম, যে বাবা আমি পারবো না। তখন বলল না কর দেখ একটু চেষ্টা করে কষ্ট কর পারবি। তারপরে যখন তিন মাস হয়ে গেল যখন আবার third sem টা complete হয়ে গেল, যখন fourth sem টা main sem চলছে, এমনকি তখনও বাবাকে বললাম যে দেখো job এ তো আমার তেমন কিছু ফায়দা হচ্ছে না তো আহ দেখো যেন একটু, কোন অন্য কোন এই ব্যাপারটা। আমাকে এখন ছাড়িয়ে দাও আমি পড়া বন্ধ করি। বাবা বলল যে বাবা directly বলল যে, তাহলে তুই যা ভালো বুঝিস কর, আমাকে আর কিছু বলিস না। এবার বাবার কথাই শুনতে হবে যেহেতু, সেজন্যই নে ঠিক আছে তাহলে থাক, college আর করব না। নিয়ে আমি এখানে ঢুকে গেলাম college আর job টা ended হয়ে গেল আমি এখানে ঢুকে গেলাম।

joint এর একটা পরীক্ষা দিয়েছিলাম। joint এর পরীক্ষা দেওয়ার পর থেকেই আমি engineering line টা start করেছি। actual আমার engineering line এর উপর কোন interest ই ছিল না। আমার তো ধরো, তোমার LLB করার ইচ্ছে ছিল। আর না হলে এমনি তোমার কী বলে normal তোমার aviation নিয়ে পড়াশোনার ইচ্ছে ছিল। but আমার বাবার খুব ইচ্ছে ছিল যে, আহ engineering করার তাও আবার computer science engineering নিয়ে পড়া~ পড়তে বলেছিল। তো আমিও ওই line নিয়েই চলে এলাম। তো এটা নিয়ে just চলছে। ও, তোর ভাল~ তা ভালো। তবু পড়াশোনাটা ভালো হয়েছে তো দেখো আর আমি সেখানে কিছুই না zero। না সেটা বসছি ঠিকই আছে, পড়াশোনা দেখো আমি আজকে একটু ভালো তুমি একটু, হয়তো আমার থেকে একটু কম। হয়তো হতেও পারে পরে ভবিষ্যতে তুমি আমার থেকে বেশি হয়ে যাবে, আমি তোমার থেকে কমে যাব। তো যাই হোক গে,

হম এখন পড়াশোনার কথা বাদ দাও, উম চ~ অন্য কিছু তো বলো, কোথাও কো~ ঘুরতে গেছিলে নাকি এখন এইবার? না এইবার বলতে January তে আমি গেছিলাম উম মায়াপুর। হ্যাঁ, আর তারপরে ধরো january তে যেমন হয় picnic, মামার বাড়ি, তারপরে এইদিকে চন্দ্রপুর অনেক জায়গায় গিয়েছিলাম। আচ্ছা, তো আমাদের তো এবার ধরো ঘুরতে যাবার মতন কিছু হয়নি সেরকম, কারণ ধরো ভাই তো বাড়িতে থাকেই না ভাই একদম মানে বাইরেই থাকে। college পড়াশোনা করছে ও এখন accountancy তে honors করছে । তো এবার ও বলেছে যে MBA করবে। তার জন্য ও পড়াশোনাটাও ওইদিকে মানে বাইরে বাইরেই থাকছে। তো বাড়িতে ও আসার ওর তো possible ই হয় না সেই তিন মাস চার মাসে একবার আসবে তাও দুদিনের জন্য থেকে আবার চলে যায়। তো বাবা বলছিল যে চ কোথাও দিয়ে ঘুরে আস্‌ তো আমারও এদিকে চার পাঁচ বছর হয়ে গেল কোথাও যাওয়া হয়নি। ভাবছিলাম এই কিছুদিনের মধ্যে একটু ঘুরতে যাব। তো আমিও কাজ করছি আমাদের অফিস থেকে ছুটি দেবে কিনা সেটাই একটা বড় চিন্তা। যদি ছুটি দেয় তাহলে তো খুব ভালোই হয়। হম ঘু~ মাঝেমধ্যে ঘুরে আসাটা ভালো তাহলে কী বলতো? একঘেয়েমি জীবন মানে তখন মনে হবে যেন যে জীবন টা, life টা bore হয়ে যাচ্ছে। যখন দেখবে শুধু কাজ বাড়ি কাজ বাড়ি করবে।

তো ঘুরতে যাওয়া টা ভালো। আহ হ্যাঁ, আর আমি সত্যি কথা বলতে সেরকম অত বাড়ি থেকে আমার বের হতে ভালো লাগে না। আর সত্যি বলতে ভীষণ tired হয়ে যাই সকালবেলা ন'টার সময় office entry করতে হয়। তা মাঝেমধ্যে তো ন'টার সময় entry করতেই পারি না। মানে তোমার সাড়ে ন'টা পৌনে দশটা বেজে যায়, তার জন্য বকাও শুনতে হয়।

তোমার ন'টা পৌনে সাড়ে ন'টা, তারপর নিজের college এর পড়াশোনা, খাওয়া দাওয়া, নিয়ে fresh হয়ে একটু ভালোভাবে একটু ঘুমোতে মানে ভাবি যে একটু, just video বা কিছু একটু দেখব তো just তাতেই দেখি যে ঘুম চলে এসেছে। ও, তো তুমি আবার রেখে tuition ই পড়াও? হ্যাঁ আমি একটা tuition পড়াই, just নিজের মানে একটা side business এর মতোন ভাবছিলাম যে কিছু করব। তো side business তো ধরো যাই এখন কিছু করতে যাই একটা তো কিছু একটা investment বড় কিছু লাগবে। তো সেরকম এখন আমার কাছে খ~ মানে নেই। আর বিশেষ করে সত্যি বলতে, আমি নিজের বাবার কাছে সেরকম অত কিছু চাই না। কারণ পড়াশুনা সমস্ত কিছু খরচাটা বাবা এখন তুলছে। আমি কাজ করছি ঠিকই তো আমি সেরকম বেশি অত মাই~ মানে salary অতো পাই না তো যেটুকু টাই পাই সেইটুকুটা আমাকে ভাইকে পাঠাইতে হয়। তারপর ধরো টুকিটাকি আমারও college এর কিছু যেইসব, ছোটখাটো জিনিস লাগে কাগজপত্র সমস্ত যার যা form fill up সেইসবে etcetera যা কাজ থাকে সেগুলোতে আমার টাকাগুলো চলে যায়।

তাহলে আমি সেইসবই আরকি invest মানে খরচা করি ওখানে, expense করি। হম হম না তা ভালো extra একটু pocket money রাখাটা ভালো। আমিও যেটা ধরো এমনি মানে জায়গায় করছি যে জবটাতে আমার তো ওই ধরো, আমি job করি যা করি বাবার কাছে টাকা নেওয়াটা আমাকে দরকার। মানে নিতেই হবে, না হলে মানে কী বলবো আমার একটা অসম্পূর্ণতা থেকে যায়। হ্যাঁ সেটা হয়। বাবা আমাকে মানে দেয় প্রায়ই দেয়। মানে ধরো আমি বেরোনোর আগে জিজ্ঞেস করে যে টাকা পয়সা আছে কিনা, বা এমনি নিয়ে যা কিছু আমি বলি না লাগবে না থাক আছে আমার কাছে। ওরকম করেই বলে চলে যায়। তার ওপর ধরো এখানে কাজ করাটা মানে আজ হচ্ছে main আমার আমার experience এর জন্য। কারণ হচ্ছে ভালো করে company তে যাওয়া বা কোন কিছু, একটু ভালো salary র জন্য যদি কাজ করতে যাও, তো আজকাল যা হয়ে গেছে এখন IT sector এ experience ছাড়া কিন্তু কোন কাজ নেই। এর জন্যই বেশি করে এখানে কাজটা আরো করা যাতে আমি কিছু শিখতে পারি। কিছু একটা মানে আমার gain হয়, আমি একটা experience নিতে পারি, নিয়ে কোথাও বাইরে যেতে পারি, বলেই এরকম বেশি খাটাখাটনি করাটা।

আমাদের দুজনের compare এর মধ্যে ও পেয়ে গেল আর আমি ওই জায়গা থেকে মানে বাদ চলে গেলাম। তো ওখানে একটু বুঝলাম যে না আহ এখন মানে freshers এর থেকে experience দেরকে মানে বেশি priority দেওয়া হবে।

হ্যাঁ, সেটা স্বাভাবিক যে একটা মানে এখনকার এটা reality হচ্ছে যে সত্যি বলতে experienced মানে ছেলেমেয়ে ছাড়া কিন্তু কোন scope নেই এখন। যা দেখতে পাচ্ছি আমি। মানে সে তুমি চার মাসের ও যদি experience থাকে তুমি তাও একটা high huge amount এর salary পাবে। আর তুমি যদি তুমি দু'বছরের করো তাহলে তো তোমার কোন কথাই হবে না। ধরো আমি এখানে যেখানে কাজ করছি, আমার বলতে নাই এক বছরের কাছাকাছি আমার হয়ে এলো, মানে এক বছরই ধরে রাখো হতে এলো। তো, এবার আমি যদি কোথাও বাইরে যাই বা কিছু আমি তো show করতে পারবো যে হ্যাঁ, আমি এক বছরের একটা ভালো একটা company তে কাজ করেছি আহ এরকম এরকম আমার এ, তো আশা করি, তারা বুঝবে, তারা জানবে, আমার যা merits আছে, আমার যা skills আছে, আমি যা যা শিখেছি, obviously হয়তো সে বুঝবে যে না এই candidate এর মধ্যে কিছু একটা আমরা দেখতে পাচ্ছি। তালে maybe, তারা দিতেও পারে। এবার তাদের ওপর depend করছে যে যদি তারা মনে করে হ্যাঁ দেব, তালে দেবে। আর যদি না, তো না। হ্যাঁ তো but, ধরো সব জায়গায় যদি experience এর ই কথা বলে তাহলে freshers রা মানে নতুন মানে কোন ছেলে ধরো, আমি suppose আমার কথাই বলছি ধরো আমি নতুন, তাহলে আমি কোথায় ঢুকবো experience করার জন্য যদি প্রত্যেকটা company experience ই চাই তো? দেখো সব company যে তোমাকে experience নেবে বা কিছু সেটা কিন্তু কোন fact হয় না। ঠিক আছে, actual যেটা main তাদের target থাকে কী, কিছু কিছু company যেমন হচ্ছে যে আমি বলি, উম কোন company চার বছর পাঁচ বছর বা তার থেকে বেশি পুরনো company। তাদের তো একটা huge ই amount এর একটা huge মানে উম তোমার কাজ থাকে, তো সে কাজগুলোকে তো

আর তুমি যেটা বলছো freshers এর ক্ষেত্রে, freshers রা কী হয় যে যেমন ধরো নতুন নতুন যে start-up companies গুলো হয়, যেমন কী আমি যেখানে করেছিলাম আমার এটা নতুন, start-up company but বলবো না আমাকে salary খুব ভালোই দেয়। আমি খুব ভালো একটা salary পাই। তো এখান থেকে যে start-up company তে আমিতো as a freshers আমার এই company তে সমস্ত যত ছেলেমেয়ে আছে সবাই কিন্তু freshers। হয়তো সব্বাই কিন্তু qualification এর basis এ যে একটু কম একটু বেশি। অনেকেও আছে যে হয়তো normally general college থেকে graduation করেছে অনেকেও আছে যারা এখনো পড়াশোনা পরছে। under graduation এর আছে, তারপর অনেক কেউ আছে যারা engineering পড়ছে, যেমন কী আমি পড়ছি। এখনো আমার পড়া সোনা চলছে তো আমিও পড়ছি, তো আমার তো এখান থেকে একটা ইয়ে হবে। সেটাই হচ্ছে মেন আরকি, যে freshers এর জন্য যে কোন ভালো company তে কাজ নেই বা experience এর জন্য যে কোন start-up company তে কাজ নেই, সেটা কিন্তু কোন মানে হয় না। হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক। তো ওসব বাদ দাও পড়াশোনার কথা বললেই মানে মাথাটা খারাপ হয়ে যায় ঠিক আছে, তুমি ঘুরতে যাওয়ার কথা বল, কোথাও ঘুরতে যাবে কি?

দীঘা চলো দীঘা ঘুরে আসি, ভালো জায়গা । যাওয়ার খুব ইচ্ছা আছে কোনদিন যাইও নি ঠিক আছে, তো আমারও ব্যাপারটা আছে ছুটির, যদি ছুটিটা পেয়ে যাই তাহলে চলো এক স~ একদম। next month এর plan করব দীঘা যাবার। হ্যাঁ ঠিক আছে কোন ব্যাপার না। দীঘা যাওয়া তো মানে যাওয়াটা তো বড় কথা না, ব্যাপারটা হচ্ছে যে কে কে যাবে। এবার দুজন গেলে তো সেরকম তো আর enjoyment টা হবে না। উম তোমার at least ধরো চার পাঁচ জনকে নিতেই হবে। তাহলে সেরকম গেলে খুব মজা হবে। এবার যদি দু'জন তিনজন যায় তাহলে আমাদের সবকিছুতেই loss। এদিকে যাওয়াতেও loss কোন মজা হবে না, কিছু হবে না, আর ওদিকে তোমার দীঘাতে তো at least two days, three days stay করতে হবে তো একটা two days three days stay করার মত একটা room rent নিতে গেলে বা একটা hotel এই room book করতে গেলে অনেক loss হয়। তো ওরকম করে কী চারজন পাঁচজন থাকলে কী বেশ ভালো হবে। তাহলে কী mix করে মানে mix-up করে আমরা সবাই মিলে যেটুকু টা যা টাকা হবে তা divide করে নিয়ে আমরা afford করতে পারব টাকা পয়সা।

হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ। ঠিক আছে, আমি তোমাকে একটু পরে phone করছি আর একটু মা ডাকছে ঠিক আছে?

এই গরু

হ্যাঁ, হ্যাঁ রিয়া বল। হ্যাঁ ব্যস্ত আছিস নাকি? না না না তুই বল, কি বলছিস তুই বল। আরে শোন না আমি ঠিক করেছি একটা ইয়ে কিনবো lipstick কিনব। বুঝতেই পারছিস এইসব মেকআপ টেকাপ এর ব্যাপারে আমার একেবারে খুব কম knowledge। এইবারে

কোন brand এর lipstick টা কিনলে ,পুজো তো সবে গেল diwali বুঝতেই পারছিস।

এবারে পুজোর সময় যেহেতু করিনি, তাই এখন একটু কেনাকাটা করি। পুজোয় বেরোয়নি সেই অর্থে।

কয়েকটা জিনিস কিনবো। এবার তো online থেকে order দেবো বুঝলি তো? Purple থেকে।

বলছি যে কী কেনা যায় বলতো ? মানে lipstick দিয়েই শুরু করছি। lipstick কী brand কিনিস তুই ? আমি তো দেখ normally পকেট friendly Elle eighteen খুব ভালো হয় আর

company উঠেছে Faces Canada,

প্রচুর মানে প্রচুর colourএ option ও থাকে Sugar lipstick গুলোতে।

: colour option থাকে। বিশেষতঃ আজকাল তো আ dark shade এর থেকে nude color বেশি উঠেছে। তো nude, nude shade গুলো Sugar এর lipstick এর খুব ভালো ভালো পাওয়া যায়।

হম। সেক্ষেত্রে Sugar lipstick নিতেই পারিস। এখন তোর budget অনুযায়ী তুই ক মানে কিরোম বাজেট এ কিনতে চাইছিস। দ্যাখ আমি চাইছি মোটামুটি একটা lipstick কিনবো, সেই lipstick টা যেন একটু চলে। আর এ দ্যাখ আর একটা আমাকে একটা আমার বন্ধু বললো যে Maybelline কিনে দেখতে কিন্তু Maybelline এ তো সাড়ে চারশো সাড়ে পাঁচশোর ছশোর নিচে তো কোনো ব্যাপার ই নেই।

তুই two ninety-nine এ two ninety-nine price এ তুই Lakme পেয়ে যাবি।

Lakme পেয়ে যাবি। matte lipstick পেয়ে যাবি। সেটার দাম আর একটু বেশিই ছিল, কিন্তু recently একটু price টা কমিয়েছে।

নাহ , আমি last পুজোর সময় কিনেছি। কিন্তু আমার এমনি অনেক lipstick রয়েছে তো, সেভাবে পুজোয় খুব একটা কিছু কিনিনি। আমি Elle eighteen এর ই একটা lipstick কিনেছিলাম nude shade এর।

খুব কম price এ one আ one hundred ten এরকম নিয়েছিল আ price

shade এর একটা, খুব সুন্দর colour টা। তো আমি last ওটা কিনেছিলাম। তো এছাড়া তোর আ Lakme র মানে recently two ninety-nine price এ পাওয়া যাচ্ছে।

তোর বিভিন্ন nude তবে হ্যাঁ এটা ঠিক যে nude colour এর থেকে সেখানে একটু dark shade র colour গুলো বেশি দেখা যাচ্ছে। যেরকম cherry red, তারপর এছাড়া একটু brownish colour। এইরম ধরণের dark shade র colour গুলো একটু বেশি পাওয়া যাচ্ছে,

জানিস তো আমি না একটা জিনিস বুঝতেই পারিনা lipstick কেনার সময় যে এই shade টা আমাকে মানাবে কি মানাবে না। confusion এ ভুগি। এখন তোকে মানে ওই জিনিসটা করলে হবে না। আসলে আমরা যখন কোনো কিছু পরি, যদি এটা আমার মনে হয় যে আমার এই ধরণের colour পরতে খুব ইচ্ছে করছে, যেরকম আমি বলছি nude shade অথবা dark shade। এখন যদি তোর আমি dark shade use করতে চাইছি বা আমার আ আমি এখন এই purpose এ আমি dark shade এর ই lipstick পরবো। তুই এই purpose এর জন্য একটা dark shade lipstick কেন। যদি তোর মনে হয় যে না আমি উম না আমি dark shade না আমি খুব light weight makeup করবো তার সাথে একটু nude shade মানে খুব light shade এর ই কোনো lipstick পরবো, সেক্ষেত্রে তুই আরামসে nude shade এর lipstick কিনে নিতে পারিস। এবার nude shade যখন কিনবি তখন তোকে অবশ্যই তোর skin এ match করে দেখতে হবে যে এই skin এ ভালোলাগবে কিনা? তুই যেকোনো, যদি কোনো shop থেকে কিনিস তাহলে তোর সেখানে যেকোনো shop থেকে কিনলে ওরা দেখিয়ে দেয়। এবার যেহেতু তুই বলছিস Purple থেকে order করবি সেহেতু তোকে একটু ভালো করে review check করে কিনতে হবে।

হ্যাঁ, আলাদাই ব্যাপার। তো সেহেতু, কারণ হয়তো ওখানে দেখাচ্ছে একটা pinkish but বাড়িতে আনার পর দেখা যাচ্ছে pink টা আর একটু dark shade এর হয়ে যাচ্ছে। ওটা একটু camera র ব্যাপার হচ্ছে ছবি তোলা। এমনিতেই ছবিতে যে কোনো জিনিসই একটু বেশি bright লাগে। তো সেজন্য colour এর এরকম একটা হেরফের হয়। বহু ক্ষেত্রেই হয়েছে, বিভিন্ন মানে বিভিন্ন ধর branded company সেটা Lakme হোক বা Sugar হোক যেকোনো branded company তেই কিন্তু এই জিনিসটা দেখা গেছে যে

যেমন জানিস না আমি না আগেরবার বললাম না দূর্গা পুজোর সময় বিশেষ কিছু order দিইনি, তবু ওই টুকটাক কিছু একটা অর্ডার দিয়েছিলম বুঝলি তো ? তা আমি একটা ইয়ের বল না NY এর একটা ফাউন্ডেশন আর foundation বলছি concealer order দিয়েছিলাম।

বলিস না বাবা গো বাবা। ওরা তো sale দিয়েছে এবার আমিও পাগলের মতো কিনে নিয়েছি। size টা দেখতে বেশ বড়ো লাগছে যখন আমার কাছে এসছে জানিস না ওটার থেকে বোধয় আমাদের দশ টাকার কাজল বড়ো দেখতে। ছোট এসছে।

ওই জন্যই। online এ এটা একটা ব্যাপার আছে, এই জন্যে আমি আবার একটু prefer করি গিয়ে কেনা। মানে Lakme র কোনো shop এ গিয়ে কেনা। বা যেকোনো কোনো beauty স shop এ গিয়ে কেনাটা আমি একটু বেশি prefer করি। কারণ, তালে গিয়ে আমি ভালো করে দেখতে পারবো colour টা। কারণ online এ হ্যাঁ offer দেয় এটা ঠিক কথা। কিন্তু lipstick এ বিশেষতঃ foundation টা তাও ঠিক আছে। কিন্তু আ lipstick বা মানে কোনো colourful কোনো কিছুতে বা eyeshadow pallete এগুলো না একটু দেখে

পর্যন্ত কি বলতো, আমিতো নিজের foundation এর shade ই জানতাম না। দু'দিন আগে আমি গিয়ে হচ্ছে তুই কিসের foundation মাখিস ? আমিতো, দেখ foundation এতো আমি use করিনা। আমি CC use করি। সেজন্য

makeup এর জায়গায় খুব বেশি করতে পারিনা এটাই কারণ আমার প্রচন্ড rash র allergetic problem আছে।

করতাম রে। এখন আর আমি CC cream টা use করিনা। কেন বলতো আমার না dry skin। এবারে

মানে ঠিকঠাক লাগে দেখতে। প্রচন্ড dry হয়ে থাকার ব্যাপারটা হয় না। যেহেতু আমার প্রচন্ড oil । face টা, বিশেষতঃ মানে skin টা এক এক মানে body parts এর তো এক একটা জায়গায় এক এক রকম

দেখবি শুধু নাক এর ডগা টুকু ঘামে। বাকি বাকি কিছু হয় না।

এমনি তুই generally skin care র জন্য কি product use করিস ? আ generally skin care র জন্য আমার তো all time Lakme moisturizer , moisturizer এটা ছাড়া র অন্য কিছু আমি use ই করতে পারিনা কখনো।

যেমন regular wise এটাই সবসময় use করি সেটা হচ্ছে Lakme peach milk moisturizer এটাই লাগিয়ে আমার all time

অন্য কিছু আর কখনো ই করিনা। একদম regular যখন মানে mostly একটা moisturizer use করতে হয় তো সেটার জন্য সবসময় Lakme peach milk moisturizer লাগিয়ে নি, মুখটাকে moisturize করে নি। এবার কোথাও বেরালে ওর ওপর powder puff করে বেরিয়ে যাই।